এখানে একটা অটো স্ট্যান্ড আছে ।

এটা একটি গাড়ির শোরুম -ম-ম। পুরোনো গাড়ি আছে নতুন গাড়ি আছে। গা--

এটি একটি ইস্ত্রি দোকান এখানে অনেক--

এটি একটি বিয়েবাড়ির মণ্ডপ সবাই মোমবাতি জ্বালাচ্ছে--